এই ছবিটিতে আমরা যে দোকান দেখতে পাচ্ছি। সেই দোকানের উপরেই নাম লেখা রয়েছে মিও আমোরে ।

ছবিটিতে আমরা দুটো এ.সি. দেখতে পাচ্ছি এবং পেছনের দেওয়ালটি সাদা লাল ও গোলাপী দিয়ে রাঙানো হয়েছে দোকানটি খুবই বড় এবং সুন্দর।

ছবিটা ভালো করে লক্ষ করলে আমরা একজনের আঙ্গুল দেখতে পাচ্ছি।